নিচে অনেকগুলো টাইলস দেখা যাচ্ছে।

টেবিল -এর ওপর বড় একটা থালা দেখতে পাচ্ছি।

অনেকগুলি ছোট বড় গাছ দেখা যাচ্ছে।

সাদা রঙের বালটি একটা লক্ষ করা যাচ্ছে।

বিল্ডিংয়ের নীচে ছোট একটি দুকান দেখা যাচ্ছে।

দুইজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।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

এখানে একটা বড় মোবাইলের দোকান আসে।